এই ফ্রিজগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং একটি দরজাও দে--

এই ছবিটিতে একটি সাইনবোর্ড রয়েছে এবং সেই সাইনবোর্ডের উপরে রয়েছে একটি লাইট ।

বিয়াল্লিশ হরিগঙ্গা বসাক রোড আগরতলা।

অনেক গাড়ি বা বাইক নিয়ে এসেছে সেটি হয়তো বা ইন্ডিয়ান অয়েল যে কম্পানি রয়েছে সেটির অয়েল --

এই ছবিটিতে একটি রাস্তার ছবি দেখানো হয়েছে।

লাল আকৃতীয় দেওয়া হয়েছে এবং এই ছবিটিতে দেখা যাচ্ছে--

টানিয়ে রাখা হয়েছে এবং এর পরবর্তী সাইডে মেয়েদের জামা সাজিয়ে রাখা হয়েছে তারপরে নীচে অনেক--

এবং সেখানে বিভিন্ন যাত্রীদের যে বসার জন্য তাদের জন্য চেয়ার --

এবং সেজ্জে ওয়ালগুলো রয়েছে এই ওয়ালগুলোতে লোহার রিল দিয়ে বেরিকেড দেওয়া রয়েছে।

এবং এর পাশেই একটি টেক্সটাইলের দোকান রয়েছে যেখানে বিভিন্ন জামা কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে।

এবং তার আশেপাশে অনেক লোক রয়েছে এবং জিমের বিভিন্ন যন্ত্রপাতিও রয়েছে।

এর চারপাশে অসংখ্য বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে শপিংমলটির সামনে।

এবং অপর একজন ব্যক্তি অন্য পাশে দাঁড়িয়ে রয়েছে সামনে দেখা যাচ্ছে--